এখানে একটা স্কুল রয়েছে মানে অঙ্গনওয়াড়ীর মত ওখানে--

অনেকগুলো বাচ্চা বসে রয়েছে-এ দুটো ম্যাডাম রয়েছে।

মেঝের মধ্যে রাখা আছে টাইলস -এর সাথে সাথে চকচক করছে।